ছবিটিতে আমরা একটি শোরুম দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি মসজিদ দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি।

বাইরে কয়েকটি ছেলেকে দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি স্কুল দেখতে পাচ্ছি।

দোকানের ভিতরে বিভিন্ন ধরনের সোফা সেট রয়েছে।

সামোনে একটি রাস্তা দেখা যাচ্ছে।

আশেপাশে অনেক মানুষকে দেখতে পাচ্ছি।

ক্যাফেটির বাইরে কাঁইচ দিয়ে ঘেরানো রয়েছে।

মাঠে অনেকগুলো টেবিল বসা আছে।

সামোনে অনেক মানুষকে দেখা যাচ্ছে।

রাস্তার সাইডে একটি টোটো দাঁড় করানো রয়েছে।

রাস্তার সাইডে অনেকগুলি বাইক দাঁড় করানো দেখতে পাচ্ছি।

দোকানের দেওয়ালে রেল বানানো রয়েছে।

বাইরে উপরে একটি লাইট জ্বলতেছে।

ছবিটিতে আমরা একটি নদী দেখতে পাচ্ছি।

উপরে সিলিংয়ে অনেকগুলি লাইট জ্বলতাছে।

মাঝখানে একটি ছেলে ও একটি মেয়ের ছবি আঁকানো রয়েছে।

নীচে বাংলা দিয়ে অনেক সংখ্যা লেখা দেখতে পাচ্ছি।

নীচে মেঝেতে অনেক ইঁটের টুকরো পড়ে আছে।

ছবিটিতে আমরা একটি বুক ষ্টোর দেখতে পাচ্ছি।

সাইডে কয়েকটি ঘর বানানো আছে।

মাঠের মধ্যে একটি গোল পোস্ট দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি।

ল্যাবের মধ্যে একটি টেবিল দেখা যাচ্ছে।

ল্যাবটির ওয়ালে দুইটি ইলেকট্রিক বোর্ড দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি বেডরুম দেখতে পাচ্ছি।

সামোনে কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছি।

আশেপাশে অনেক মানুষজনকে দেখা যাচ্ছে।